যাহা এয়ারটেল সিম -ও পাওয়া যায়।

এই ফোটো -টোয় একটা আদমি।

আর উহার উপরে টাওয়ার আছে। এই ঘর টিতে একটি বড়ো মতো গেট আছে।

আর সামনেতো একটা ভেপর লাইট লাগা আছে।

যরকম থ্যাম্পস আপ কোকো কোলা পেপ-সি ।